এর আশেপাশে অনেক খাবারের দোকান ও রয়েছে।

এই চারণভূমিটিতে অনেক সবুজ ঘাস রয়েছে।

গ্রামের মানুষেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে ।

এলাকার একটি বড় মাঠে হয়ে থাকে। এই অনুষ্ঠানটিতে প্রায় পাঁচশ লোক অংশগ্রহণ করে থাকে ।

সুন্দর সুন্দর হাতের কাজ শেখানো হয়ে থাকে কাগজ দিয়ে নু--

নিত্য নতুন দ্রব্য তৈরি করা এখানে শেখানো হয়।

হাতের কাতে কাজের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে স্কুল -এর প্রায় সমস্ত--

প্রতিদিন প্রায় পঞ্চাশজন গ্রাহক এই সেলুন -এর সুবিধা নিয়ে থাকেন।

এবং ডিমের খাওয়ার এখানে বিক্রি হয়। সন্ধ্যার সময় এই দোকানটিতে ভীষণ ভি ভিড় হয়।

সিঁড়ি ও রয়েছে স্কুল -টির সামনে একটি মাঠও রয়েছে।

এটি একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র তাই এখানে বিনা পয়সায় চিকিৎসা করা হয় ।

এটি আমাদের এলাকার একটি উদ্যান এই উদ্যানটিতে খুব সুন্দর সুন্দর ফুল চাষ করা হয়।

এটি আমাদের এলাকার একটি পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রে--

চারিদিকে অনেক ছোট ছোট পাহাড় রয়েছে অনেক টিলা রয়েছে ।

এই এলাকারটি জমি অন উর্বর চাষের অনুপযোগী। বিক্ষিপ্তভাবে মানুষ এখানে --

এই সেন্টার টিতে দশ জন মেম্বার একসাথে জিম শিখতে পারবে।

মন্দিরটি প্রাচীন শিল্পকলার নিদর্শন পোড়া মাটির ইট দিয়ে এই মন্দিরটি তৈরি।

মন্দিরটির ভিতরে অনেক সবুজ ঘাস এবং গাছ ফুলের চাষ করে মন্দির--

প্রয়োজনীয় কাজ মেটানোর জন্য এই অফিসে এসে থাকেন। অফিস -এর বাইরে কুকুর ছাগল কে ঘুরতে ফিরতে দেখা যায় ।

এটি আমাদের এলাকার পোস্ট অফিস এই পোস্ট অফিস টি--

মেডিকেল লেল লেরও বই পাওয়া যায় এই বইয়ের দোকানে।

এটি আমাদের এলাকার একটি প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড -টি বেশ বড়।

খেলা হয়। শীতকালে এখানে ফুটবল খেলার কম্পিটিশন ও হয়।

প্লে গ্রাউন্ডে চারপাশে প্রচুর লোক ভিড় করে খেলা উপভোগ করে থাকেন।

সমস্ত রকমের বাইক পাওয়া যায়। এই দোকানটি বেশি বড় নয় তবে এই দোকানে।

এই দোকানটি মেইন রোড -এ ধারে অবস্থিত।

এটি আমাদের এলাকার একটি কনস্ট্রাকশন বিল্ডিং । এই কনস্ট্রাকশন বিল্ডিং -এর কাজ প্রায় শেষ--

বারান্দাতেই শুকাতে দেয়। এই ফ্ল্যাট বাড়ির সকল জানালায় লোহার এবং স্যাটার সিস্টেম ।

সেই মাঠে বাইক এবং সাইকেল রাখা হয়। এই স্কুল -টিতে প্রায় দু হাজার স্টুডেন্ট পড়াশোনা করেন।

অনেক রকমের পাখি হাতি সব এই চিড়িয়াখানায় রয়ে--

প্রচুর মানুষ এই গুহা দর্শন করতে আসেন একটি বড় পাহাড়ের ভিতর দিয়ে এই গুহাটি--

এই মুদির দোকানটিতে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিস পাওয়া যায়।

এটি আমাদের এলাকার একটি পর্যটন কেন্দ্র । এই পর্যটন কেন্দ্রে মানুষজন ছুটির সময় আসেন।

এক সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে ।

এই অনুষ্ঠানটির জন্য চার্জ -টিকে খুব সুন্দর ভাবে বেলুন এবং--

এটি বেশ লম্বা প্রায় দুশো জন মানুষ একসাথে বসে ফাদার -এর বাণী মন দিয়ে শোনেন।

খুব তাড়াতাড়ি এই কনস্ট্রাকশন -এর কাজটি শেষ হবে এবং কারখানাটি শুরু হবে।

টোটো মারুতি টাটা -সুমো সাইকেল বাইক --

করা রয়েছে। সেই গেট গুলি খুব সুন্দর করে সাজানো। প্রদীপ --

গ্রীষ্মের সময় শুকিয়ে যায়। জল প্রায় থাকে না তখন নদীর চরে মানুষজন এখানে--

এটি আমাদের এলাকার একটি বেড়াতে যাওয়ার জায়গা । এখানে পাহাড়ের ওপর থেকে ঝরনা দ্যাখতে পাওয়া যায়।

এটি আমাদের এলাকার একটি ব্যাংক এই ব্যাংক এর ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।

মারুতি দাঁড়িয়ে থাকে মাঠটিতে ফুটবল ক্রিকেট খেলা হয়। সকালে এবং--